একটি বাস স্ট্যান্ড -এর দৃশ্য দেখানো হয়েছে যেখানে তিনটি বাস দেখা যাচ্ছে। একটি বাস -এর দরজা খুলা রয়েছে ।

বিরা ওয়ালা ঠেলা ওয়ালা কেও দেখা যাচ্ছে এবং সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং কিছু মানুষ ঠেলাতে ফল বিক্রি করছে।

বাস গুলির সামনের দিকে কয়েকটি ফল বিক্রেতাকেও দেখা যাচ্ছে এবং বাসগুলোর পিছনে একটি বড়ো বিল্ডিং রয়েছে। এবং বাস স্টেশন এর সামনের দিকে একটি বোর্ড ও রয়ে--